অনেক রকমের আইস ক্রিম আছে ।

দোকানটির মধ্যে অনেকগুলো মোবাইল আছে।

এ দেখাচ্ছে এটা একটি হারা ভরা পাহাড়।

তার উপরে উপরে গুভারা দিয়ে সাঁজায়ে গেসে ।